সেলাম ওয়ালেকুম ওয়ালাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ জি কেমন আছেন?

আহামদুলিল্লা ভালো আমারও অবস্থা অনেক ভালো আছে জি আপনি কি কিছু বলতে চান হুম আমরাতো আমাদের দেশের যে job এর ব্যাবস্থাটা আছে সে বিষয়ে আপনার সাথে এখন কিছু কথা বলতে চাই

হ্যাঁ দেশের একটু job এর অবস্থা দেখেন আপনি যে job ছাড়া এখন কত কঠিন হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে

পড়াশুনা করে এখন certificate এর কোনো আমরা মূল্য পাচ্ছিনা এই ধরুন আজকে আমি graduation complete করলাম কিন্তু হচ্ছে আমি কোনো চাকরি পাইতিছিনা কারণ টা কি কারণ টা হলে যে একটা যদি কোনো জায়গাতে আমি certificate টা নিয়ে যাই যেমন ধরো job এর জন্য যদি যাই সেখানে গিয়ে কিন্তু আমাকে আগে প্রশ্ন করা হয় আপনার job experience আছে কোনো কাজের মানে আমি যেই company তে যাই আগে সেখানে আগে গিয়ে বলে আমার company র কি কোনো অভিজ্ঞতা আছে আপনার আপনি বলুন যে আমি যদি সেখানে পড়াশুনা করে একটা graduation পাশ করে যদি আমি certificate পেয়ে যাই সেখানে আমি experience টা পাবো টা কৈথেকে কারণ আমাকে experience টা পাবার জন্যতো আমাকে আগে চাকরির প্রয়জন আছে চাকরিটা করার পরতো আমাকে experience টা করতে হবে আগে তার আগে তো আমি করতে পারতিছিনা হম হম যদি কেউ সুযোটাই না দেয় তাহলে আমি সে সেক্ষেত্রে চাকরিটা experience টা পাবো কই থেকে সেটাতো একজনকে বোঝা দরকার আছে নাকি জি অমতে

এখন আমিবি অবস্থা উ বর্তমানে খুব করুন যা আমুও কিন্তু as a বর্তমানে যে মাস্টার শেষপর্যায় কিন্তু এটা কিন্তু পড়াশুনা আরকি এরা পাস করে কিন্তু আমিও এখন কিন্তু বসে আছি অনেক বেকার অবস্থা এখন বর্তমানে বর্তমানের যে অবস্থা bangadesh এর বর্তমান যে sheikh hasina আছে সে কিন্তু আমাদের প্রতি খুবই অন অনৈতিক ভাবে আরকি সবকিছু করছে এটা কিন্তু আমাদের বর্তমানের অবস্থা যে আমাদের কিন্তু আমরা কিন্তু পড়াশুনা শেষ করে কিন্তু এখন আমরা বাসায় বসে আছি এখন কিন্তু আমরা বাসায় বসে না থেকেও আমরা কিন্তু অবশ্যই একটা কাজ করতে পারি যে হচ্ছে আমরা কিন্তু গরু খামার বা হচ্ছে

অনেক কাজ আছে bangadesh এ বতমানে যে অনেক কৃষি আছে বা যেকোনো company আছে এখন কিন্তু ওদের মধ্যেও কিন্তু ঢোকা যায় বর্তমানে আমি এই পড়াশুনার ওই চাকরির আশা বাদ দিয়ে আমি কিন্তু এখন ইয়া করছি আমি কিন্তু মাঠে নেমে পড়েছি কিন্তু কৃষি চাষ কৃষি আবাদ করার জন্য এখন bangadesh এর যে অবস্থা যে চাকরি বাকরি এখনতো খুবই মানে সোনার হরিণ সোনার হরিণ বলতে গেলেও সোনার হরিণ এখন বর্তমানে কিন্তু হচ্ছে দেখাই যায় যে মেয়ের বাবারা কিন্তু হচ্ছে সরকারি যে চাকরি আছে যে সরকারি চাকরি ছাড়া বলে যে ছেলে বিয়ে দিবো না আমার মেয়ে বিয়ে দিবো না প্রতিটা ঘরে ঘরে কিন্তু এমন হয়ে গেছে তাই না

প্রতিটা ঘরে ঘরে কিন্তু এই অবস্থা এখন এই জন্য আরকি ভাগ্য এখন এটাও একটা ভাগ্যের বেপার আছে এখন বর্তমানে মামা খালু ছাড়া কিন্তু আর হচ্ছে

টাকা ছাড়া কিন্তু কোনো ভাবেই সম্ভব নয় চাকরিটা নিয়ে নিয়ে আরকি আপনি যতই ভালো পড়াশুনা করেন অবশ্যযে ভালো পড়াশুনার দাম আছে যখন খুবই ভালো পড়তে হয় তখন পড়াশুনা হবে অবশ্যই তারও দাম আছে কিন্তু এখনতো সবাই সবভাবে তো ওইভাবে ভালো পড়াশুনা করতে পারে না সবার কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সাধারণত আমরা ধরুন সাধারণত একশ্রেণীর সাধারণ মানুষ আমাদের কিন্তু পড়াশুনা করতে গেলে প্রায় হচ্ছে যে অনেক টাকার প্রয়োজন মানে বৎসরে দুই থেকে আড়াই লাখ টাকা প্রয়জন কিন্তু বছরে মানে ভালো পড়াশুনা করতে গেলে এক্ষেত্রে কিন্তু আমরা এটা পারিনা সেক্ষেত্রে আমরা কি করি সাধারণ ভাবে যেই ভাবে অনেক মানে মেধাবী ছাড়া যেগুলো un মেধাবী ছাত্র আছে এগুলোর মধ্যে কিন্ এগুলোর মধ্যেই কিন্তু হয়ে যায় এরকম অবস্থা পড়াশুনো করার অবশ্যই একটা sir

যেক্ষেত্রে কিন্তু আমরা এজন্য আমি কৃতায় আছি এক্ষেত্রে কিন্তু আমরা চাকরি বাকরির কাছে গেলে আমরা কিন্তু তুচ্ছ ভাবে আমাদের অপমান করে কিন্তু আমাদের তাড়িয়ে দেয় শুধু এই কারণে কিন্তু টাকা পয়সা নাই এইসব এইজন্য এক্ষেত্রে আমি হচ্ছে ভাবছি যে যে job যে বিষয়টায় এটা ছেড়ে আমি এখন বর্তমানে মাঠে নেমেছি অনেক হচ্ছে জমি জায়গা আছে অনেক গাছপালা বাগান আছে আমার এইগুলোই আমি দেখাশুনা করছি দেখাশুনা করে মোটামুটি আমি স্বাছন্দ্যবোধ লাভ করছি এবং অনেক লাভবানও হচ্ছি

জি আপনি কি কোনো এক্ষেত্রে কোনো উদ্যোক্তা আরকি নিয়েছেন নাকি যে চাকরি বাকরি না পালে অন্যকিছু করবো এমন কিছু

এমনভাবে ভাবিনাই কারণ একটা ক্ষেত্রে যে আপনি যেটা বললেন যে বিয়ের যে বেবস্থা যে একটা company র যদি ছেলে কোনো মেয়েকে মানে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কিন্তু তার পরিবার থেকে বিয়েটা আরকি মেনে নিতে চায়না সহজে

খাওয়া না খাওয়া খেয়েদেয়ে এইরকম করে ঘুরে বেড়াতে হয় কাজ করা লাগে pressure থাকে একটা তারপরে হচ্ছে আপনি যে বাসায় এসে full family কে কিছু সময় দিবেন সে সময়টাও পাননা সেক্ষেত্রে এখন মেয়ের বাবারা অবশ্যই চায় যে একটা সরকারি ছেলে কারণ সরকারি চাকরিতে যদি আপনার কোনো সমস্যাও হয় আপনি যদি অসুস্থ থাকেন তারপরেও কিন্তু আপনি আপনার বেতনটা পাবেন কিন্তু company র চাকরির ক্ষেত্রে তা হচ্ছে দেখা যায় যে আপনি যদি এক একদিন absent থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতনটা কেটে নেওয়া হয় এবং যদি আপনার একটি target থাকে সে target তা যদি আপনি পূরণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেতনটা আপনি পাবেন না সেক্ষত্রে বেতনটা কম আসবে সেক্ষেত্রে দেখা যায় যে বেকারত্ব সংখ্যা এজন্য আরও বেশি বেশি বেড়ে যায় যা নাকি সরকারি চাকরি সরকারি চাকরির জন্য যে এতদিন ধরে বসে থাকা wait করে থাকা এটার জন্য কিন্ত আমাদেরকে আরো বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত আমাদেরই কারণ প্রতিটা মেয়ের বাবা যদি চায় যে সরকারি ছেলেকে মেয়েকে মেয়ের কাছে বিয়ে দেব সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা সম্ভব না কারণ এখন সরকারি চাকরি হয়ে গেছে সোনার হরিনের থেকেও অনেক বেশি কিছু

নিজের দিকটা আগে ভাবা লাগবে নিজের দিকটা ভেবে তারপরে অন্যকে আগে কথা বলতে বলতে আমার কি আছে তারপর যেন সেটা নিয়ে ভাবতে হয় কারণ সরকারি চাকরি পাবো বললে তো পাবানা তারপরে সব জায়গাতে এখন সেরকম নাই যে একটা সংসার মানে চালানোর জন্য আরকি কিছু টাকা হলেই হলো আরকি family কে কিছু সময় দেওয়া লাগবে তাও আরকি আর চাকরি মনে হচ্ছে এমন হয়ে গেছে যে অনেক জায়গায় ভাইবা দিয়েও কোনো চাকরি হয়না কারণ এখন চাকরির বাজারটা এখন হয়ে গেছে নিলাম মানে আপনি একটা জায়গাতে চাকরি করতে যাবেন আপনার চাকরিটা confirm হলো কিন্তু আপনাকে সেক্ষত্রে তারা সরাসরিভাবে টাকা চাবেনা আপনাকে ইঙ্গিত দেবে যে টাকার প্রয়োজন যদি আপনি টাকা না দিতে পারেন সেক্ষেত্রে আপনি চাকরি হবে না আরেকজন যদি তার টাকা দিয়ে দিতে পারে সেক্ষত্রে তার চাকরিটা তাড়াতাড়ি হয়ে যাবে আপনি যে খুব একটা একজায়গায় যদি আপনি বলেন যে দশ lakh টাকা দিবো আমাকে চাকরিটা দেন সেক্ষেত্রে আমি যদি গিয়ে আবার বলি ওখানে যে আমি আপনাকে পনেরো Lakh টাকা দিবো চাকরিটা আমাকে দেন

চাকরির বাজারটা আস্তে আস্তে নিলামে উঠে যাচ্ছে যে যে যত টাকা দিতে পারবে সে ততো তাড়াতাড়ি চাকরিটা পারে আরকি তারপরে আপনি কি মনে করতেছেন এই বিষয়ে

diffence এ চাকরি করতে গেলেও কিন্তু এখন আমাদের ঘুষ দিতে হয় আপনার কি চায়না যে ঘুষ নেয় ইয়া

তাইনা ঘুষ ছাড়া কিন্তু চাকরি এইভাবে সাধারণত হয়না এখন বর্তমানে এখন কিন্তু আমাদের এলাকাতেও কিন্তু একটা অনেক ছেলেই আছে কিন্তু ওরা কিন্তু ঘুষ দিয়ে চাকরি নিছে প্রায় আট lakh থেকে নয় lakh টাকা পর্যন্ত ঘুষ দিয়েছে তাহ তারপরে এবার চাকরি নিয়েছে তাছাড়া টাকা ছাড়া কিন্তু চাকরি হয়না আপনি যে বললেন টাকা টাকা কিন্তু আসলেই একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় bangladesh এ bangladesh এ টাকা টাকা না থাকলে কিন্তু কেউ কাউকে চিনে না আরকি নিজের family কিন্তু নিজের ছেলে সন্তানকে কিন্তু ঐ চোখে দেখে না যে হচ্ছে

চাকরি বাকরি করা আসলেই খুব একটা গুরুত্বপূর্ন্য বিষয় চাকরি বাকরি ছাড়া কিন্তু ছেলে সন্তানরা কিন্তু সেভাবে মানুষ করা যায় না আমি নিজে যদি ধরেন দিন এনে দিন খাই আমি কিন্তু কয়টাকা income করব দিন এনে সর্বোচ যদি ধরেন পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি যদি সাধারণত এক KG চাউল এর দাম বর্তমানে কিন্ত ষাট থেকে সত্তর টাকা KG তাই না এখন যদি আমি দুই KG কালকে চাউল কিনি তাহলে ধরেন যে হচ্ছে কিন্তু একশো বিশ টাকার মতো লাগছে দুই KG চাউলে আরও তরকারি বাদে এই সবে খরচ আছে এখন দুইশো টাকাতো লাগবেই something

এই ফাকতে ধারেন কয়ট দুইশো টাকা দুইশো টাকার মধ্যে আবার জামা কাপড় আছে অনেককিছুই আছে এটা মনে হয় টাকা যুগানো আর পড়াশুনা তো দূরের কথা এটা করা কিন্তু খুবই একটা মানে করাই যায় না দিন এনে দিন খাই যাদের এদেরতো ছেলে সন্তানদেরতো মানুষ করা লাগবে এক্ষেত্রে চাকরিটা আমাদের কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস চাকরি ছাড়া কিন্তু আমাদের নিজের ছেলে সন্তানকে দের মানুষই করতে পারবো না এককথায় আরকি সেগম নিজের সাথে নিয়েই বাকি কাজকর্ম করে কাজকর্ম শিখায়ে তারপরেই কিন্তু আমরা তাদেরকে বড়ো করতে পারবো তাই না আপনি এই বিষয়ে কিছু জানেন নাকি

কিন্তু একপর্যায়ে একদিকে দেখা যায় যে আপনার সবকিছুতে friction কিন্তু সেখানে আপনাকে চাকরি দেওয়া হচ্ছে না কারণ হলে যে আপনাকে যেখানে difference এর চাকরিতে গেলে কিন্তু বিভিন্ন ধরণের দালাল থাকে ওখানে দালালদের মাধ্যমে সেখানে difference এর চাকরি গুলো হয় অনেক দেখছি এরকম যে যারা মানে তাদের কোনো যোগ্যতাই নাই তাদের কোনো fitness নাই body নাই তাদের পড়াশুনার কোনো যোগ্যতা লাগেনা কিন্তু তাদের চাকরি হয়ে যাচ্ছে ভালো ভালো position এ কি জন্য যখন তাদের কাছে টাকা আছে তারা হচ্ছে টাকা দিয়ে চাকরিটা নিয়ে নিচ্ছে এবং difference এর লোকজন বলে যে আমরা টাকা দিয়ে চাকরি নিই না বা টা টাকা দিয়ে চাকরি আমরা দিই না কিন্তু সেটা হয়না তারা এই কাজটাই করে কিন্তু তারা চুপিচুপি এই কাজটা করে তারা দালালদের মাধ্যমে চাকরিটা নিয়ে নেয় তারপরে হচ্ছে চাকরির বাজারটা আসলেই অনেক খারাপ হয়ে যা যাচ্ছে আসাতে আস্তে family র থিকে ও আরকি অনেক চাপ আসে

সংসারে কিছু না দিক আর না দিক নিজের সংসার নিজেরটা আপাদত চালাক নিজের নিজের যে যা করছে করুক সমস্যা নাই নিজের টা নিজেই চালাক তারপরে দেখা যাচ্ছে এখন কার চাকরি পাওয়ার যে অবস্থা যাচ্ছে ভাইবা দিয়েও কোনো কাজ হচ্ছে না যেখানে যাচ্ছি শুধু এখানেই ঠেকে থাকছি কারণ যেখানেই যাই সেখানেই টাকা লাগে একটা company র চাকরি করতে গেলেও এখন একটা reference লাগে আপনি যে company র চাকরিতে যাবেন আপনার যদি মামা খালু না থাকে সেখানে গিয়ে কিন্তু আপনি চাকরি পাবেন না কারণ আপনার reference ছাড়া কোনো জায়গাতে এখন কোনো company তে চাকরি দিচ্ছে না সেক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে দেখা যাক এ বিষয়ে যদি সরকার কিছু যদি উদ্যোগ নেয় সেক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো হবে তারপর যাই হোক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো পরবর্তীতে আবার কোনো এক সময়ে আপনার সাথে কথা হবে

দুটোই একই তো হিন্দুধর্মের নিয়ে কি চর্চা করা যায়

রামায়ণ মহাভারত হিন্দু ধর্ম যে জানে সে তারা সবাই জানে কিন্তু রামায়ণ মহাভারত আমাদের আহ সনাতন ধর্মে কিছু কিছু লোকই বলে যেটা যা এটা শুধুমাত্র একটা গল্প

উম বলে না যে প্রত্যেকটা গল্প থেকে আমি কিছু না কিছু একটা শিখতে পারি রামায়ণ আমি এখন গোটাটা আলোচনা করব না আহ রামায়ণ এর কিছু একটা গল্প আজ আমি তোকে শোনাব যে গল্পটা প্রত্যেকটা ধর্মই যাদেরই মানে যাই ধর্ম আছে ক্রিষ্টান বুদ্ধিষ্ট মুসলিম প্রত্যেকটা যাদেরই ধর্ম মানে তো সেই প্রত্যেকটা ধর্মের লোকরা এই গল্প থেকে কিছু একটা শিখতে পারে কিন্তু গল্পে যাওয়ার আগে আমি এটা বলতে চাই যে যারা জানে না যে এগুলো একটা গল্প সত্যি না তাদের জন্য আমি রাম সেতুর উদাহরণটা দিতে চাই হম রাম সেতু সবাই দেখেছে যে এটা বর্তমান জগতে বিদ্যমান এটা ভারতের শেষ প্রান্ত কন্যাকুমারীর ঠিক কিছু স্থান আগে থেকে শ্রীলঙ্কা অবধি একটা সেতু এখনও আছে যেটাকে আমরা google map এও দেখতে পারি এটা রাম সেতু নামে পরিচিত তো এবার আমরা তোমার গল্পে যাব

এমন একজন লোক বা এমন একজন দেবী উম একজন এমন একজন দেবতা যে যাঁর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি জীবনে

উনি ব্রহ্ম অবতার পেয়েছিলেন এবং উনি দেবাদিদেব মহাদেবের আরেকটি অবতারও তাকে মানা হয় কিন্তু রামায়ণের গল্পে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানি যে রাবন

তো রাবন সত্যিই সর্বশ্রেষ্ঠ ছিল রাম পু মানে পুরুষোত্তম শ্রী রাম রামায়ণ এর যে প্রধান নায়ক তো তিনি কখনও তাঁকে বধ করতে পারতেন না রাবন এর কাছে যে আশ্চর্য ক্ষমতা ছিল তিনি তাঁর লঙ্কার তিনি তাঁর তিনি যে প্রাসাদে বাস করতেন সেটি লঙ্কা ছিল তাঁর অধীনে দেব দেবতা সবাই কাঁপতো এমনকী পঞ্চবেদের তাঁর কাছে জ্ঞান ছিল শুধু একটা জিনিস রাবন

সেটা ছিল তাঁর অহঙ্কার অহঙ্কার

খুব সুন্দর দেখতে বউ থাকা সত্ত্বেও যখন বন্দিকে পেরিয়ে যাচ্ছিল তখন একটি সামান্য সন্ন্যাসীর বৌকে তাঁর খুব পছন্দ হয়ে যায় তো সেটি ছিল মাতাশ্রী আহ সীতা মাতা তো সেই অহঙ্কারে রাম তাঁকে বধ করেন লঙ্কা তে এসে আর যে সেতুর কথা বলছিলিস তুই সেটি রাম সমেত

চলচিত্র সেই রাম সেতুর উপর নির্মাণ হয় তো যাই হোক আমরা সব কিছু ভুলে আর ধর্ম যার যার গল্প সবার তো সেই রকম

কিন্তু হিন্দুধর্ম মানে যে শুধু রামায়ণ তা তো নয় না হিন্দু ধর্ম বলতে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস যেটা আছে সবই সনাতনের বা সনাতন ধর্ম বা হিন্দুধর্মের সাথে যুক্ত . যতটুকু মানে যাই আছে অনেকে জানেননা না অরিন্দম হিন্দু ধর্মকে আমরা সনাতন ধর্ম কেন বলি সনাতন ধর্মের মানে কী সনাতন ধর্ম এর মানে সেটা নিয়ে হয় একটু পর আলোচনা করি

আগে তো হ্যাঁ গল্পটা হচ্ছে যখন পুরুষোত্তম শ্রীরাম এর যখন তাঁর স্ত্রী মা সীতা কে রাবন হরণ করে নিয়ে গিয়ে তাঁর বাগানবাড়িতে বা তার বাগানে রাখেন তখন রাম তার হম বানর সেনার সাথে আস্তে আস্তে সে লঙ্কার দিকে এগোতে থাকে তাঁর একটিমাত্র সহযোগী ছিল সেটা হচ্ছে হনুমান যাঁকে অঞ্জনী ই পুত্রও বলা হয় বা পবন পুত্রও বলা হয় তো হনুমান কি মান রাখেন পবনদেব হিন্দু ধর্ম মতে তিনি হচ্ছেন আহ বাতাসের দেবতা

এবং পবনদেব হনুমান কে কেন এ করেছিলেন এটা হিন্দু ধর্মের সঙ্গে গতানুগতিক কী ভাবে আমি প্রথমে তোকে বলতে চাই যে হনুমান এর কথার মান এর অর্থ হচ্ছে হনু বলতে সংস্কৃততে ঠোঁটের এই ঠোঁটের নিচের side টাকে সংস্কৃতিতে ঠোঁটের এই আমাদের মুখের যে মানে যে ঠোঁটের এই জায়গাটাকে সংস্কৃতিতে হনু বলে তো যখন বাচ্চা যখন হনূমান ছিলেন যখন তিনি বাচ্চা ছিলেন তখন তিনি সূর্যকে পাকা আম ভেবে খেতে গিয়েছিল তখন সূর্যদেব শুনেছি তাঁকে নেকি অবতারও দিয়েছিলেন কিছু বা কিছু শক্তি প্রদান করেছিলেন তার আগে ইন্দ্র ভগবান

মানে তিনি বলতে ইন্দ্রদেব মানে ইন্দ্রদেব হ্যাঁ তো তিনি যখন এখানে প্রহার করেছিলেন তো হনুমান পড়ে যায় নীচে তো সেইজন্য তাঁর নাম হয় হনুমান তার ঠোঁটের এইখানে সেই আঘাতটা লাগে তো যাই হোক

তখন পবনদেব বাঁচিয়েছিলেন বলতে যে একমাত্র আমাদের হিন্দু ধর্মের প্রধান তিন দেবতার ভেতরে তিনজন হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর একজন রচনার কর্তা একজন সৃষ্টিকর্তা আরেকজন পালনকর্তা এই তিন ভগবানের ভেতরে মহা দেবাদিদেব মহাদেবের মহাদেবেরই একটা শক্তি আছে যে তিনি আবার প্রাণ দিয়ে দিতে পারেন বা প্রাণ আবার আশীর্বাদ তিনি দিতে পারেন যেটাতে আবার কোনও মানুষ বা কোনও পশুর জ্যান্ত বা সে জীবিত হতে পারে যখন ইন্দ্রদেব তাঁকে প্রহার করেছিলেন হনুমান মারা গিয়েছিলেন তখন পবনদেব রাগে পৃথিবীর সমস্ত সকল বায়ু যেহেতু বায়ু দেব ই তিনি মানে পবনদেব তো তিনি পৃথিবীর থেকে . যত বায়ু আছে সব নিজের ভেতরে নিয়ে রেখেছিলেন রাগে যে তাঁর ছেলেকে একটা ভুল কারণ অবস্থায় তিনি মেরে ফেলেছিলেন তো যখন দেখছেন দেবাদিদেব মহাদেব যে পবন পবনদেব যদি শান্ত না হয় তাহলে আজকে হয়তো গোটা পৃথিবীটা মারাই যাবে তো তখন তিনি আবার হনুমানকে অমরত্বের বরদানও তিনি দিয়েছিলেন এটা তো গেল হনূমান এর শৈশবের কথা এবার আসি প্রধান গল্পের কথায় যে কোন গল্পটা থেকে আমরা সবকিছু জানতে পারি গল্পটা হচ্ছে যে যখন রাম যায় লঙ্কা থেকে এগোই তখন রাম হনুমানকে বলে যে হনুমান তুমি যখন তুমি যখন যাবে বা আমি যে যাচ্ছি